সাইড এ স ব্যালকনি টি আছে।

এই ছবিতে আমরা দেখতে পারি যে এক --

তার সাথে এই এরিয়া টা পুরিপুরি ফাঁকা আছে। আশেপাশে ছোট ছোট গা ছোট ছোট গাছ আছে।

এই ছবিতে আমরা দেখতে পারছি যে একসাথে অনেক একগাদা বীন্স আছে সেটা সাইড এ সাইড এ ছড়ানো হয়েছে।

তার সাথে একটি ছোট্ট গাছ আছে তার আশেপাশে পাথরের উপরে ছোট ছোট ছোট করে--

সেন্ট্রাল কো - অপারেটিভ ব্যাংক লিমিটেড আর এ.টি. এম. এর গেট এর রঙ হলো সাদা। আর এ.টি.এম. এর বাইরে আমরা দুটো স্কুটার দেখতে পারছি আর তার সাথে --

এই ওয়াল টা দেখে মনে হচ্ছে খুবই পুরনো বাড়ি সামনে একটি ছোট গেট দেখতে পাচ্ছি। তার বাইরে একটি বাইক আছে। তার আশেপাশে একটু জানালা আছে--

তার সাইড এ অনেকগুলো জানলা একসাথে আছে তার বাড়ির বাইরে একটি লেটার বক্স আছে তার সাথে দুটো তিনটো জানালো আছে।

এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটা একটি কোন হল বা ওয়েটিং রুম এর ছবি।

বিল - ডিং বা কোন হিস্টরিকাল মোমেন্ট মো হিস্টরিকাল মনুমেন্ট এর ছবি দেখতে পাচ্ছি এটা পুরো --